আহ ভাবছিলাম যে আহ বর্তমান যে অবস্থায়, এই অবস্থাতে আমরা একটু আহ বিনোদন movie হতে হতে পারি না? হ্যাঁ হওয়াই যায়। ব্যাস্ততার জীবনে তো মাঝে মাঝে বিনোদন প্রয়োজন আছেই। বিনোদনের সাথে যদি আমাদের কিছু টাকা আসে আরো একটা ভালো একটা ইয়ে হয় না? উপায় হয় না?

তা তো অবশ্যই। আচ্ছা কি ভাবে বিষয় টা বলতো? আহ বিষয় টা হলো, বিভিন্ন social media আছে, যেমন আহ ইউটিউব আছে। তারপরে তোমার ফেসবুক আছে। এই বিষয়গুলোতে আমরা যদি আহ টিকটক আছে, এই বিষয়গুলোতে আমরা যদি একটা বিনোদন মুখী আহ content তৈরী করলাম। video তৈরী করলাম। দিলাম আমার একটু মজাও করা হলো ঘোড়াও হলো। তারপরে video টা upload করলে যখন প্রচার হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের পরিচিতি বাড়লো। আহ সবদিক থেকে মজা হলো। আবার এখন থেকে শোনো যাচ্ছে, huge পরিমান earn করা যায়। তাহলে আমরা মজা করলাম earn করলাম। আহ মানে food vlog আছে আমরা food vlog করতে পারি। খাবার খেলাম ঐটার video দিয়ে দিলাম। এদিকে খাওয়াও হচ্ছে এদিকে earn ও হচ্ছে। এদিকে video ও তৈরী হচ্ছে। বিষয়গুলো কেমন লাগে? কেমন হয়? আহ বিষয়টা অবশ্যই ভালো হয়। আর বর্তমানে প্রেক্ষাপটে যে হচ্ছে যে, আমাদের যে দেশের government

হচ্ছে যে কার্যক্রম গুলো হাতে নিয়েছে, তোমার চিন্তাভাবনা বা ধারণার মধ্যে এগুলো কিন্তু একটা।

কারণ বর্তমানে যে হারে student গ্রাডুয়েশন গ্রাডুয়েশন করে বের হচ্ছে। সেহারে তো কর্মসংস্থান নাই। আর সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যাক্তিগত ভাবে উদ্যোগ নিই online platform এ আমরা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি।

ওই তুমি যেটা বললা যে, আহ আসলে এইসব entertainment জিনিসগুলা আমাদের কে মানে প্রচুর পরিমানে অনুপ্রাণিত করবে। plus আমাদের কে আহ মানসিক প্রশান্তি দিবে। financial দিক দিয়েও support দিবে।

গণমাধ্যমে আমরা share করে দিলাম। ফেসবুক, হোয়াটস্যাপ, ইউটিউব, টুইটার

এগুলোতে যদি আমরা হচ্ছে যে, share করে দিই সেগুলো মানুষের কাছে পৌঁছে যাবে। plus সেখান থেকে আমাদের earning ও হবে।

মজা করাও গেলো।

বিষয়টা হচ্ছে যে আহ জনসাধারণ enjoy করছে। মজাও করছে আমরা আনন্দ করছি। এর পাশাপাশি আমাদের financial দিক দিয়েও আমাদেরকে support দিচ্ছে। হ্যাঁ? যেমন মনে করো যে আহ এই টিকটক হতে পারে। তারপরে হচ্ছে যে ফেসবুক হতে পারে। ফেসবুকে আমরা একটা page খুলতে পারি। সেখানে বিভিন্ন তুমি যেরকম বললা যে food vlog করতে পারি। আমরা হচ্ছে travel করতে পারি। বিভিন্ন জায়গায় travel করলাম। সেগুলো হচ্ছে আমরা হচ্ছে video আহ ধারণ করে সেগুলো upload দিতে পারি। আহ বা একটা নতুন নতুন জায়গায় গেলাম। সেখানে video করলাম। সেটা upload করলাম। আহ যারা হয়তো সেখানে যায়নি, কিভাবে গেলে সুবিধা হয়? কোন processing এ গেলে

হ্যাঁ হ্যাঁ ঐটা খুব ভালো একটা বিষয়। earning এর এবার ওখান থেকে earning ও করছি, এদিকে মজাও হচ্ছে, ঘোড়াও হচ্ছে। আর mentally চাপ নেই। অন্যান্য কাজের যে চাপ এখানে কিন্তু অতটা চাপ নেই।

মনে করে যে সারাদিন সে সারাদিন তুমি অন্য একটা কাজ করলা বা পড়াশোনাই করলা। পড়াশোনা শেষে দিন শেষে তুমি একঘন্টা সময় দিলা। একঘন্টা সময় তুমি online এ দিলা। সেখানে তুমি বিভিন্ন যে সারাদিন কি করলা না করলা? বা একটা vlog তৈরী করলা। একটা vlog তৈরী করে দিন শেষে ঘুমানোর আগ দিয়ে তুমি সেটা upload করে দিলা। একটু share করে দিলা। বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে তুমি হচ্ছে যে, আহ social media য় share করে দিলা। ফেসবুকে link এ আহ instagram হম ফেসবুক এগুলোতে share করে দিলা।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 তা আমার কাছে মনে হয় যে, এটা বেশ ভালোই মনে হয়।

এদিকে আমাদের বিনোদন হচ্ছে আমাদের mind টা fresh হয়ে যাচ্ছে যে চাপে থাকছি। চাপের মধ্যে থেকে একটু বের হয়ে এসে একটু relax পাচ্ছি। মজাও হচ্ছে আবার এদিক থেকে আমরা Earn ও করছি। তাহলে এটা বিনোদনমূলক ভাবেই earning এর একটা ব্যবস্থা ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। আর বর্তমানে এরকম কিন্তু অহরহ হচ্ছে। আমার recent একটা জানা, ঢাকার একটা বেশ নাম করা school এর teacher ছিল, বুঝছো?

আহ নিজে তৈরী করে সেটা হচ্ছে content তৈরী করে upload করে দিচ্ছে। ব্যাপক পরিমানে enjoy করছে সে যেমন। আমরা শ্রোতা হিসেবে, দর্শক হিসেবে, যেগুলো দেখছি সেগুলো share করছি।

বর্তমানে সে এখন sponsor হচ্ছে এই জায়গা থেকে হচ্ছে আহ ফেসবুক থেকে earn করছে থেকে earn করছে। recent দেখলাম সে হচ্ছে যে এখন vlog করা শুরু করছে। তারমানে সে social media থেকে হচ্ছে এইসব entertainment গুলো বিষয়গুলো নিয়ে কাজ করছে। এখান থেকে সে হচ্ছে earn earning পাচ্ছে plus সে আবার vlog এ চলে গেলো। তারমানে নিশ্চই এখন থেকে benefit পাচ্ছে। মনে হয় যে, এগুলো নিয়ে আগানো উচিত। কারণ বর্তমান যুগ digital যুগ।

যুগ smart. মানুষ কিন্তু এখন আগাচ্ছে smart ভাবে। তো আমাদের চিন্তা ধারণা গুলো যদি আমরা একটু smart ভাবে চিন্তা করি। আহ সমসাময়িক বিষয় গুলো নিয়ে যদি ভাবি। এগুলো নিয়ে যদি আমরা কাজ করি। আমার মনে হয় ভালো কিছু হবে ইনশাআল্লা। হ্যাঁ আমরা ঐটা আমরাও আহ আমি ভাবছিলাম যে, আমরা

যে এই এইসব বিষয় নিয়ে যে কোন টা যেতে চাও? আমি চাচ্ছিলাম কি যে আমরা কোথাও ঘুরতে গেলাম। আহ ঘুরতে যাওয়ার সময় উম বিনোদনমূলক ভাবে আমরা গেলাম। যাওয়ার সময় video করতে করতে গেলাম। জায়গায় রাস্তার বিভিন্ন ভালো ভালো জায়গার বিভিন্ন দেখার দর্শনীয়

Video করলাম। নিজের বিনোদনের জন্য। আমরা upload করে দিলাম। আবার আমরা যে video টা upload করলাম। আমরা বিনোদন করলাম আবার দেখেও বিনোদন করতে পারে। ওরা বিনোদন করলো। সাথে আমরা ওরা দেখলো যত view বাড়বে আমাদেরকে কিছু earn আসলো। তাহলে এতে করে কি হয়? ওই earning এর টাকা দিয়ে আমরা আরো ঘুরতে পারবো। আবার ঘোড়াও হচ্ছে। এদিক দিয়ে ঘোড়ার সাহসটাও উঠে যাচ্ছে। আবার মজাও হচ্ছে। আবার যারা দেখছে তাদেরও মজা হচ্ছে। আহ এতে কি হয়? যে huge পরিমানে আমাদের টাকা পাওয়া যাচ্ছে। আমরা ঘুরতে পারছি। আমাদের পুরোটাই বিনোদনের উপর দিয়ে যাচ্ছে। আবার earning ও হচ্ছে। ওই টাকা দিয়ে আমরা এবার সাবলম্বী হতে পারছি। এবার অন্যান্য যারা বেকার পরে আছে, তাদেরকে নিয়েও আমরা এই কাজগুলা করতে পারবো।

এক্ষেত্রে বেকারত্ব দূর হবে। আর কিছু মানুষের financial support দেওয়া যাবে। অনেক student থাকে, ঠিকাছে? যারা নিজেদের পড়াশোনার খরচটা নিজেরা চালায়। তা এ platform গুলো যদি আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি, যে তোমরা হচ্ছে social media ঘাঁটাঘাঁটি করো দেখো। এখানে শুধু বিনোদন নয় বিনোদনের পাশাপাশি আমরা কিন্তু earn করতে পারি। plus আমাদের পরিবারকেও support দিতে পারি financial দিক দিয়ে। তো আমার কাছে মনে হয় যে এই যে student বা হচ্ছে একটু বেকার যারা আছে তাদেরকে নিয়ে যদি আমরা plan করি। তাদেরকে নিয়ে বসি আহ আলোচনা করি। এভাবে করে যদি এই platform টা কে ভালোভাবে সাজাতে পারি ইনশাআল্লা এখন থেকে কিন্তু establish হওয়া সম্ভব। হচ্ছেও কিন্তু available হ্যাঁ? Available হচ্ছে। এখন বেশিরভাগই দেখোনা যে viral হয়ে যাচ্ছে। যেগুলো viral হওয়া উচিত না দরকার না। আসলে তারা কি কাজ করছে? তারা নিজেরাও জানে না। একটু হাঁসি দিচ্ছে একটু ই হচ্ছে অথচ ওটা থেকে তাদের কিন্তু earning আসছে।

হ্যাঁ দেখো আমাদের হিরো আলম

হ্যাঁ হ্যাঁ দেখছি। আরে সেখানে তো শিক্ষামূলক কোনো কিছুই নেই। তারপরেও সে সেখান থেকে লাখ লাখ টাকা income করছে। আসলে কি সে করছে? সে নিজেও জানে না। আসলে সবাই মানুষ আহ এইটা একটা funny হিসেবেই নিচ্ছে তার video গুলা। তারপরেও তার কিন্তু loss নেই। তার কিন্তু লাভ। সে কিন্তু মজা করছে, এটা enjoy করছে

ওটাই দেখছি তাছাড়া বর্তমানেও আহ

কুৎসিত family বিড়াল নিয়ে যে সব কার্যক্রম গুলো হচ্ছে। আমরা যদি pets নিয়ে বিভিন্ন

হচ্ছে dog এসব নিয়ে যদি আমরা হচ্ছে video content তৈরী করি? আহ upload দিই কিন্তু মানে at least social media য় active থাকতে হবে। plus হচ্ছে যে, আহ এসব বিষয় sharing এর মাধ্যমে সর্বসাধারণের কাছে যেভাবে পৌঁছানো যায়। কারণ বর্তমানে তোমার মনে করো যে হারে আহ মানুষের হাতে smart ফোন,

হ্যাঁ একটা সময় সেটা কিন্তু ছিল না। একটা সময় information পাঠানোর জন্য, বিভিন্ন ডাকযোগের থেকে শুরু করে তোমার কয়েক দিন কয়েক মাস লেগে যেত।

কিন্তু এখন তো কয়েক সেকেন্ডও লাগে না। মুহূর্তের মধ্যে যেকোনো information এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়। আর সে জায়গা থেকে আমাদের এক number কাজ হবে, online platform platform টা কে বেছে নিয়ে Plus সেটাকে হচ্ছে আমাদেরকে আহ বিনোদনের কেন্দ্র পাশাপাশি earning এর source. সেগুলো যদি আমরা হচ্ছে মনে করি এবং কাছ থেকে আমার মনে হয় এবং আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস আমরা ভালো কিছু করতে পারবো ইনশাআল্লা আর এখন শিক্ষা সফর হয়তো কোথাও গেলাম সেখানে করা মানে কোনো একটা নাটোরে গেলাম। নাটোরের হচ্ছে বিখ্যাত খাবার হচ্ছে কাঁচাগোল্লা। নাটোরের যে হচ্ছে সভ্যতা গুলো আছে, মনে করো যে রাজবাড়ী উত্তরে গণভবন। থেকে শুরু করে আহ যে নাটোরের পাটোল বিনোদনের কেন্দ্র। সেগুলো যদি আমরা video clip তৈরী করি। সেগুলো যদি আমরা social media য় upload দিই। আমরা যদি মানুষকে জানাই। আমাদের social media য় যেসব active গুলো আছে, Person গুলো। তাদের কাছে যদি আমরা তুলে ধরি তারা আমাদের কে follow করবে।

তারা আমাদেরকে অবশ্যই follow করবে। আমাদের কর্মকান্ড দিয়ে তাদের follow নিতে হবে। সেখান থেকে তারপর হচ্ছে sponsor আসবে। আহ আমার মনে হয় যে, ছোট থেকেই তো মানুষ বড় হয়। এভাবেই করতে হবে। at least আমাদের হচ্ছে online platform টাকে বেছে নিতে হবে। Earning plus বিনোদনের কেন্দ্র হিসেবে। হম এটা অবশ্য খুব ভালো একটা দিক হবে আমাদের জন্য। আমার তো মনে হয় এটাই আহ সহজ ভাবে উপরে উঠার একটা মাধ্যম হতে পারে।

তো এটা নিয়েই চিন্তাভাবনা করো। হ্যাঁ? এটা নিয়ে চিন্তাভাবনা করো। কারণ বর্তমান একটা সময় দেখতাম বা হচ্ছে add এও দেখেছি বা ঢাকায় টাকা ওরে। আসলে ঢাকাই না যেখানেই হচ্ছে তোমার হচ্ছে আহ online এর যুগ। তোমার মনে করো যেখানেই হচ্ছে smart সেখানেই টাকা ওরে কিন্তু টাকাটা ধরতে হবে।

Channel খুলবো এখন বর্মানে খাদ্য রসিক মানুষ। ভোজনরসিক, তুমি হচ্ছে restaurant এ বিভিন্ন view তৈরী করতে পারো। তুমি একটা restaurant এর খাবার সেখানে গিয়ে তুমি খাবারটা খাইলা। বিভিন্ন content তৈরী করলা। তুমি এবার upload করো। মানুষ সেখানে যাবে তোমাকে follow করবে। যে হ্যাঁ এই page এ follow করলে হয়তো আমি এই information গুলো পেতে পারি। যে আমি একটা জায়গায় যাবো। যদি আমি হচ্ছে মনে করো তোমার একটা page খুললা বা এই মনে করো যে, আহ নাটোর travels বা travels Information এর তুমি একটা খুললা। সেখানেই সে search দিবে। যে হ্যাঁ আমি একটা জায়গায় যেতে চাই এ ভাই এরকম page থেকে basic information গুলো পাওয়া যায়। আমি সেখেনে, যেরকম আমরা কোনোকিছু search দিলাম আমরা কিন্তু গুগলে দিই।

সেই ক্ষেত্রে তুমি যদি ভালো ভালো content তৈরী করে জনপ্রিয়তা অর্জন করতে পারো। বা আমরা যদি অর্জন করতে পারি, তাহলে কিন্তু মানুষ আমাদেরকে follow করবে plus search

আর ওই জায়গা থেকে আমার মনে হয় যে, আমরা ভালো কিছু করতে পারবো।

এতে কি হয়? গোটা বাংলাদেশে আমাদের আহ পরিচিতিটা বাড়বে।

আহ কি বলবো? যে খিটখিটে মেজাজ হয়ে যায়। সেখান থেকে একটু বের হওয়ার জন্য সুস্থ মন প্রশান্ত দেহ সুন্দর জীবন, হ্যাঁ? এরকম করে বিষয় যদি আমরা আহ আগাই আর সেটার জন্য যদি আমরা online platform টা কে বেছে নিই। আমার মনে হয় বেশ ভালো হবে। ভালো থাকা যাবে। আর financial দিক দিয়ে আমরা নিজেরা সচ্ছলতা অর্জন করবো। plus আহ আমাদের বন্ধুবান্ধব এবং তো ঠিকাছে বন্ধু অনেক কথাই হলো। এ বিষয় নিয়ে আবারও কথা হবে তোমার সাথে ভালো থাকো, হ্যাঁ? Okay বন্ধু আল্লা হাফিজ।

উহ